আর আমরা কলকাতার মধ্যমগ্রাম ট্রেন -এ যাতায়াত করে। আর ট্রেন -এ করে প্রচুর মানুষ এখানে যাতায়াত করে। এখানে ট্রেন -গুলি খুবই সুবিধেজনক হয়ে দাঁড়িয়েছে । আর ট্রেন -গুলো আছে বলে মানুষ এতো ফ্রীলি জায়গাগুলোয় যাতায়াত করতে পারে ।

গান গাওয়ার জন্য রেডি করা আছে। আর এই জায়গাটাকেও দেখতে খুবই ভালো লাগছে যে এতো কিছু এখানে সাজানো রয়েছে। এখানে দুজন গান গাইবে বলে একবারে রেডি হয়ে দাঁড়িয়ে আছে।

এগুলো দেখতে খুবই ভালো লাগে। আর আমরা সবাই-ই যাই এখানে পুজো আচ্ছা করতে দিতে।